আচ্ছা ঝাঁসি কে রে ধ্বংস করেছিল কে? আঠারোশো আটান্ন সালের March মাসে British সৈন্যরা ঝাঁসিতে এসে শহরটি অবরোধ করে গডসে লিখেছেন বুনধলে খন্ডের শৃঙ্খলা প্রতিষ্ঠার পর সাহেব কিছু সৈন্য নিয়ে এসে ঝাঁসির পশ্চিমে দেড় কোষ তিন মাইল দূরত্বে সৈন্য সাজিয়েছিলেন। আচ্ছা রানী লক্ষি বাইকে কি আমরা আমাদের অনুপ্রেরণা বলতে পারি?

স্বাধীনতা যুদ্ধ হিসেবেও চিহ্নিত করা হয়ে কারণ তিনি তাঁর রাজ্য দখল করার প্রচেষ্টা কে প্রতিরোধ করার জন্য British বাহিনীর সাথে সাহসিকতার সাথে লড়াই করার সময় তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। আচ্ছা রানী লক্ষি বাই কেনো গুরুত্বপূর্ণ এতো? আঠেরোশো সাতান্ন আঠেরোশো আটান্ন সালের ভারতীয় বিদ্রোহের সময় লক্ষি বাইকে তার বীরত্বের জন্য স্মরণ করা হয়ে ঝাঁসির দুর্গ অপরাধের সময় বাই হানাদার বাহিনীর বিরুদ্ধে কঠোর প্রস্তাব দিয়েছিলেন এবং তাঁর সৈন্যদের অভিরুত হওয়ার পরেও আত্মসমর্পণ করেন নি গয়ালিওরে সফল ভাবে আক্রমণ করার পর তিনি পরে যুদ্ধ নিমিত্ত হন। আচ্ছা যত দূর শোনা যাচ্ছে রানী লক্ষি বাই প্রবন্ধ লিখতেন তা তিনি কি ভাবে লিখতেন? আঠেরোশো সাতান্ন সালে যখন প্রথম স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে তখন ঝাঁসির রানী লক্ষি বাই ছিলেন একজন অনুগত দেশ প্রেমীক এবং একজন গুরুত্বপূর্ণ স্বাধীনতা সংগ্রামী। তাঁর শক্তি ছিল, তাঁর সাহসও ছিল এবং নিষ্ঠুর British সম্রাজ্যের কাছে নতি শিকারও প্রত্যাখান করেছিল তিনি শক্তির সাথে British দের সাথে

আচ্ছা তাকে কে হারিয়েছিল? হিউ রোজ রানী লক্ষি বাই এবং তাঁতিয়া তোপের বিরুদ্ধে British বাহিনীর নেতৃত্ব দেন এবং তাদের পরাজিত করেন, তিনি আঠেরোশো ষাট সালে British সেনা বাহিনীর Commander in Chief হিসেবেও দায়িত্ব পালন করেন। আচ্ছা রানী লক্ষি বাইয়ের আঠেরোশো সাতান্ন সালে ভূমিকা কি ছিল বলে মনে করা হয়ে? আঠেরোশো সাতান্ন, আঠেরোশো আটান্ন সালের ভারতীয় বিদ্রোহে রানী লক্ষি বাইয়ের সাহসিকতার জন্য বিখ্যাত বাই ঝাঁসি দুর্গ ওপরোধে হয়ে সময় দখলদার সৈন্যদের তীব্র বিরোধিতা করেছিলেন এবং তাঁর যোদ্ধা দের সংখ্যা বেশি হওয়ার পরেও হাল ছেড়ে দিতে অস্বীকার করেছিলেন সফল ভাবে গয়ালিওর আক্রমণ করার পর তিনি পরবর্তীকালে যুদ্ধে নিহত হন। আচ্ছা ঝাঁসি রানী কে ছিল, তোমার কি মনে হয়ে? ঝাঁসি রানী লক্ষি বাই ছিল একজন warrior queen এবং ঐতিহাসিক রানী। রানী লক্ষি বাইয়ের গল্প নাকি লেখা হয়েছে, কিন্তু কে লিখেছে তা? একজন লেখিকা যিনি হর~ রহস্য ঐতিহাসিক এবং সাময়িক ধারা নিজে কাজ করেছেন। তনুশ্রী পোদ্দার একজন শিশুদের জন্য তাঁর দ্বিতীয় বই নিয়ে এসেছেন যার নাম রানী লক্ষি বাইয়ের কিশোর diary আঠেরোশো আটান্ন সালে তো রানী মারা গিয়েছিলেন কিন্তু তাকে কে হত্যা করেছিল? British রা পাল্টা আক্রমণ করেন এবং লক্ষি বাই মারাত্মক ভাবে আহত হন যেহুতু তিনি চান নি যে তাঁর দেহ British রা দখল করুক, তিনি একজন সন্যাসী কে তাকে দাহ করতে বলেছিলেন আঠেরোশো আটান্ন সালের আঠেরোই June তাঁর মৃত্যুর পর তাঁর ইচ্ছা অনুযায়ী তাঁর মৃত দেহ দাহ করা হয়। লক্ষি বাইয়ের মৃত্যুর তিন দিন পর Brirtish রা গয়ালিওরের দুর্গ দখল করে। আচ্ছা রানী লক্ষি বাইয়ের তো ঘোড়া ছিল, সেই ঘোড়াটার নাম কি? প্রচন্ড যুদ্ধের পর British সেনা বাহিনীর ঝাঁসিতে প্রবেশ করলে রানী লক্ষি বাই তাঁর ছেলে দামোদর রাও কে তাঁর পিঠে বেঁধে দুই হাতে দুটি তলোয়ার ব্যবহার করে সাহসিকতার সাথে যুদ্ধ করেন, যে জায়গা থেকে রানী লক্ষি বাই তাঁর ঘোড়ায় লাফ দিয়েছিলেন বাদল আচ্ছা গল্পের শেষে রানী লক্ষি বাইয়ের কি হয়েছিল? রানী লক্ষি বাই আঠেরোই June আঠেরোশো আটান্ন সালে গয়ালিওরে যুদ্ধ করার সময় তেইশ বছর বয়েসে মারা যান। তিনি মারা যাওয়ার সময় সৈনিকের পোশাক পড়েছিলেন তিনি দি~ তিন দিন পর গয়ালিওরের British দের হাতে ধরা পরেছেন। আচ্ছা তিনি মারা গিয়েছিলেন কোন যুদ্ধে? কি? আঠারোশো আটান্ন সালে British দের বিরুদ্ধে সময় তিনি মারা গিয়েছিলেন। কাল~ স্বামী বিবেকানন্দ সম্পর্কে কিছু বলুন? বিশ্নেষী বিবেক ভারমে ছুটেছে জগৎময় বাঙালি ছেলে হিসাবে গোটাবে সম্মনয় কবি সতেন্দ্রনাত দত্ত আমাদের গৌরবের কথা বলতে গিয়ে এই কথা গুলি লিখেছিলেন স্বামী বিবেকানন্দ সম্পর্কে ভারতবর্ষে আত্মানতিক আধ্যান্তিক এই সত্যকে বিবেকানন্দ যে ভাবে জগৎ সভায় উপস্থাপিত করেছিলেন তার সৈত সৈত তার সত তার সত তি সত্যি তুলনা হয় না ভারতবর্ষকে তিনি বিশ্ব~শ বিশ্ব উ~বিশ্বসভায় মর্যাদা আসনে প্রতিষ্ঠিত করেছিল স্বামী বিবেকানন্দর জন্ম ও বংশ এ~জন্ম ও বংশ পরিচয় সম্বন্ধে কিছু বলুন?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 ছিল বিশ~বিলেসর বা বিলে তার পিতা বিশ্বনাথ দত্ত সে যুগে একজন বিখ্যাত আ~একলি এক তিনি একছিল ছিলেন মাতা ভুবনেশ্বরীও ছিলেন তেজশ্রী মহিলা প্রথমে গৃহশিক্ষকের কার~কাছে পরে মেট্রপল্লিটন institutioninstitution এ এবং তারপর প্রেসিডেন্সি কলেজে তিনি পড়েন আঠারো তি~তিরাশি সালে তিনি বিয়ে পাস করেন আইন পড়তে আরম্ভ করেন vote এ কিন্তু হঠাৎ পিত মৃত্যু হওয়ায় পড়াশোনা ছাড়তে তিনি বাধ্য হন ছেলেবেলা থেকে তিনি ঈশ্বর মুক্তি ছিলেন কোনো জাত পাত তিনি মানতেন না স্বামী বিবেকানন্দ কিভাবে রামকৃষ্ণ দেবের সানিধ্যে এসেছিলেন তার বিষয়ে কিছু বলুন? বিয়ে পড়ারসময় তিনি~ই পরম পুরুষ রামকৃষ্ণদেবের সংপরশে আসেন সংপরশে আসেন আর এই সংপরশ সংপরশের আসার পর আসার প্রথম দিনটি থেকে তিনি রামকৃষ্ণদেবের প্রতি এক গভীর আকর্ষণ অনুভব করেলেন তার বিশেষ অধ্যান্তিক ক্ষমতা এর তরুণ যুবকটিকে দান করলে তাকে দীক্ষিতও করলেন নতুন নতুন মন্ত্রে রামকৃষ্ণদেব ছিলেন নবযুগের~এর আচার্য সকল ধর্ম ও মতে প্রতিটি তিনি ছিলেন শ্রদ্ধাশীল এবং তিনি তার সাধনা ও জীবনচর্চার আর ভিতর দিয়ে আবিস্কার করছিলেন যে যত মত ততো পথ তাছাড়া জীব তাছাড়া জীব যে জীব সেভার মধ্যে দিয়ে যে ঈশ্বর সেবা হয় ত~এতে তিনি ছিলেন গভীর বিশ্বাসী রামক্রি রামকৃষ্ণদেবের মৃত্যুর পর বিবেকানন্দ পরিপ্রাচক হয়ে ভারত পরিক্রমা করেছিলেন এই বিষয়ে তুমি যা যেন বলো? আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে রামকৃষ্ণদেবের মৃত্যুর পর বিবেকানন্দ পরিব্রাজক হয়ে তিনবছর ধরে সারাভারত পরিক্রমা করেন আঠেরোশো তিরানবোই খ্রিস্টাব্দে আমিরিকার শিকা~শিকাগো শহরের ধর্ম ধর্ম হার সভার ধর মহাসভাই আই কোর্তিত্বতা দেওয়ার জন্য হিন্দু ধর্মে একমাত্র প্রতিনিধি হিসাবে তিনি ভারত থেকে রওনা হলেন এই সো এই মহাসভায়~আই হিন্দু ধর্ম সংস্পর্শে সম্পর্কে~এ বক্তিত্বতা দিয়ে তিনি অসাধারণ খাঁটি অর্জন করেন এন ইংল্যান্ড

এরমধ্যে ভগিনী নিবেদিতা একজন মিলন ও আদর্শ সম্পর্কে কিছু বলুন? বিজয়ী সম্মান নিয়ে দেশে ফিরে এসেছে উহ আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন এবং আঠারোশো নিয়ানব্বই খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করলে~করলেন বেলুড় মঠ মানব~সেরা আ বেদান্ত দর্শন এবং রামকৃষ্ণের শিক্ষা প্রচারের ছিল মিশন প্রতিস্টার মূল উদ্দেশ্য দয়া নয় দরিদ্র ও অবহেলিত মানুষের মানুষদের সেভার মধ্যে দিয়ে তিনি ঈশ্বর প্রাপ্তি র পথ দেখেছিলেন তার মতে ঈশ্বর আছেন আমাদে সামনে বহুরূপে দরিদ্র ও অবহেলিত মানুষদের মধ্যে দিয়ে সেবা করলে ঈশ্বরকে লাভ করা যায় বহুরূপে মো~সমুখে তোমার শরিক কুথা খুজি~খুঁজিস ঈশ্বর জীবে প্রেম করে যেই জিবে প্রেম করে যেই জন সেই জন সেবি~সেবীসে ঈশ্বর ভারতপ্রীতি সম্মন্ধে কিছু বলুন? তিনি নির্দেশকে সকলের উপর স্থান স্থান দিতেন প্রতিটি ভারতবাসিকে তিনি জাতি ধর্ম নির্বিশেষে আহ একোবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন দেশকে গড়েতোলার জন্য তিনি স্বপ্ন দেখতেন সেই দেশ গড়ার স্বপ্নকে তিনি ই চেয়েছেন বাস্তবে রূপায়ণ করতে তার লক্ষ ছিল সকলকে কোন~সকলকে কল সকলের এর কল্যাণের জন এক বৃহদ অখণ্ড ভারতবর্ষ গড়েতোলা তিনি এদের এধের সম্পর্কে পাচাতোবাসি ভ্রান্ত ধারণা দূর করেছিলেন স্বামীজী দেখতে চেয়েছিলেন এক শক্তিশালী ভারতবর্ষকে সাহিত্যকৃতি সমন্ধে কিছু বলুন? শুধু কন্যা জুরেতো মোচিন্তা ও মনোশীলতা আর ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ মানবতাবান বাণী প্রচার করে করে করেন গেছেন করেগেছেন তার তার চরিত প্রধান গ্রন্থ গুলি পরিবার্যক পত্র ও পচাত বর্তমান ভারত প্রকৃতি প্রভীতি উল্লেখযোগ্য বাংলা ভাষায় তার প্রতক্ষ গুলি না প্রদক পো তোক তো ছে কিছু বিজ্ঞান ভিত্তিক আলোচনাও করেছেন বাংলা চলিত গদ্য ইতি তিনি অন্যতম পথিক অর্থ শব্দ দুঃসাহসিক পথ পদর্শক তিনি স্বপ্ন দেখতেন সমৃদ্ধ ভারতবর্ষে শিক্ষত ভারতবর্ষের সংস্কার হীন ভারতবর্ষের ভারতবর্ষ শীলতা শৈশব শিশু শীর্ষ যৌ~যৌবনের অপবন আর বাদকের বারাণসীর বারাণসী তিনি বুকে হাত রেখে বলতে বলতে শিখেছেন ভারতবর্ষের প্রতিটি মানুষ আমার ভাই আমার রক্ত ভারতের ক~কল্যাণ আমার আমার কল্যাণ ভারতের ধীণতা আমার অপমান স্বামীজীর মৃত্যু কী ভাবে হয়েছিল তা উপসংহারে ব্যাখা করো? অত্যাদিক পরিশ্রম আর নি~নির~নিরোলাস কর্মসাধনায় এই কর্মসন্নাসী কর্মসন্নাসীর শরীর ভেঙেপড়লে অবশেষে উন্নিশশোদুই সালে চার july মাত্র উনচল্লিশ বো~বছর বয়সে এ~এই ভিশন্যাসী বেলুড়মঠে চিরনিদ্রায় অধীভূত হন স্বামীজির জন্মদিবস সারা ভারতবর্ষে জাতীয় আ~যুবদিবস হিসাবে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 বর্তমান ভারতবর্ষে ভারতবর্ষের কোথায় অন্ধকার থেকে আলোরদিতে মৃত্যু থেকে অমৃতের দিকে এ সৎ থেকে সৎ অসৎ থেকে সৎ এর পথে আমাদের যাত্রা শুরু করেছিলেন

এইটা, এটা তোর নম্বর নেই তো? না না, এটা আমার নম্বর নেই call টায়ে আসতে বুঝতে পেরেছি ঐ রানা দোকান খুল থাকত ভালো হতো কেনো দু টাকা ছিলো না তাই জন্য তোকে যদি দশ টাকা বিড়ি কিনতে, তালে তোর থেকে ও হম বন্দ তো জানি কারণ বন্ধ রাহুল কি বাইরে আজ? বাইরে আছে নীচে তে

আমরা সবাই যে, একটা দোকান হয়ছে না, ওখানে পিষাই ঘর পর উপরে খুল আছে আর হম টুকে মেরেছি উহ আসে পাশে একটা দোকান থাকলে হতে ই, রানার দোকান টাই একমাত্র পাশের দোকান ছিল

রানার তা তো পাড়ার মধ্যে হ্যাঁ! ঐ পাড়ার মধ্যে চার টা কে নিলেও অসুবিধা হয়ে না হম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কালকে ওই office থেকে আসব তারপরে উই চাবি হম ওইটা লাগবে ঐটা লাগবে ওইটা রানা দোকান থেকে কিন্তু হ্যাঁ, আরে তুই তখুন রানার দোকান থেকে কিনে আনলে তো হৈয়েই যেতো হাঁ আমি তো বলছিলাম তোকে তুই তো বলছিলে বারো টাকা ওঈ জন্য, ওখানে তো বারো তা নেই

বিশ্ব বন্দিত ভারত যাত্রা ক্রিকেটর শচীন রমেশ টেন্ডুলকার যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সর্বকালের অন্যতম সেরা ক্রিকেট খেলাওয়ার কে তা হলে সকলে একা বাক্যের উত্তর দিবে শচীন রমেশ টেন্ডুলকার বা শচীন টেন্ডুলকার অনেকে বলে থাকেন ধারাবাহিককতায় শচীন টেন্ডুলকার ডন ব্র্যাডম্যানকেও ছাড়িয়ে গেছে এমন কি ডন এক সাক্ষাৎকার এ বলিছিলেন

এবং এক দিনের match মিলিয়ে একশো টি century record আজকে শচীন টেন্ডুলকার বিশ্ব ভারত ক্রিকেটার শচীন রমেশ টেন্ডুলকার বা শচীন টেন্ডুলকারের একটি সংক্ষিপ্ত জীবন শচীন টেন্ডুলকার একজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ মানের batsman হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত শচীন টেন্ডুলকার মাত্র ষোল বছর বয়সে পকিস্তানের বিরুদ্ধে test ক্রিকেটে অভিষেক কয়ে এবং এর পর থেকে প্রায় চব্বিশ বছর শচীন টেন্ডুলকার আন্তর্জাতিক স্তরে ভারতের হয়ে ক্রিকেট খেলে

শচীন টেন্ডুলকারের জন্ম হয়েছিলো মুম্বাইতে উনিশশো তেয়াত্তর সালে ছব্বিশে এপ্রিল শচীন জন্মেছিলেন নিহাতি এক মধ্যবৃত্ত পরিবারে শচীব টেন্ডুলকারের পিতা মাতা পিতা নাম রমেশ টেন্ডুলকার ও মাতার নাম রজনী টেন্ডুলকার শচীন টেন্ডুলকার যেখানে থাকেন সেই অঞ্চলে মধ্যবৃত্ত মানুষের বসবাস জায়গাটাকে বলা হয় সাহিত্য সহস্মো কলোনী এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারন শচীন সম্পূর্ণ স্বাধীন সত্তায় নিজেকে মেলে ধরতেন ছোট বেলায় শচীন টেন্ডুলকার ছিলেন খুব দুরাস শচীন অবিনাস আর সোহেল ছিলেন তিন বন্ধু তিনজন আম গাছে চড়ে মজা করতেন বয়স্ক লোকেদের নজরে পরে গেলে ছুটে পালিয়ে যেতেন গরমের ছুটিতে তিন মূর্তি সারা দিন শুধু খেলে বা কখনও ক্রিকেট কখন ও লুকোচুরি আবার কখন ও সাইকেল ভাড়া নিয়ে এখানে সেখানে যাওয়া কোনো ব্যাপারেই বিন্দু মাত্র ক্লান্তি ছিলো না সেই দিনের বালক শচীনের প্রত্যেক খেলায় শচীন নিজে অস্তিত্ব বজায় রাখতেন প্রথমে আমরা লুকোচুরি খেলার কথা বলবো যখন অন্যদের খোজার পালা আসতো তখন শচীন এক জায়গায় বসে থাকতেন বেশ কিছুখন পর বন্ধুরা ঘেমে নে সামনে এলেন ধরে ফেলতেন সাইকেল চালানো ক্ষেত্রেও শচীনে একটি কয়েকটি challenge ছুঁড়ে দিয়েছেন প্রতিপক্ষকে হারিয়ে আনন্দ পেতেন কেও শচীনের সঙ্গে এটে উঠতে পারতেন না গরম কালের সন্ধ্যে বেলা শচীন রা ডাম্মি খেলতেন এপি এপ মজার খেলা সবাই কম্বল মুরি দিয়ে শুয়ে থাকতেন শচীন কম্বলের উপর আলতো করে হাত বুলিয়ে বলতেন কে কোন জন এই খেলার সময় শচীন কিছুতেই চালাতে দিতেন চালাতে না গরমে সেদ্ধ হয়ে মরে গেলেও পাখা বন্ধ রাখতে হত কারণ টা কি ventilator এ পায়রার বাস ছিলো পয়রার জন্যে ওদের যদি আঘত পাখা চললে ওদের যদি আঘাত লাগে তাই শচীনেরি বিদ্ধি নিষেধ

শচীন কোথায় অনুশীলনে ফাকি দেওয়া শচীন সহ্য করতে পারেন নজরে পললো সকলে শচীন অত্যন্ত মনোযোগ সহকারে বাচ্চা ছেলে গান্ডা রাম বল ধরে খেলাছে ছেলে টি বেঝাই খুসি হয়ে বেট কারণ টি জানা গেলো ছেলেটি নিওফোমিয়া অর্থাৎ blood কেন্সার যে কোনো মুহূর্ত মৃত্যুর কলে ঢলে পরতে পারে তার জীবনে শেষ ইচ্ছে শচীন এর সঙ্গে একবার খেলবে এই কথাটা শচীন এর কানে পৌছে গেছে তাই তিনি নেচ্ছছে রেতির সাথে খেলতে এসেছে এমনই মমত্ববোধ শচীনের পঁয়ষট্টি বছরের বৃদ্ধ লক্ষি বাই ছোট শচীন এর নানি ছিলেন এগারো বছর ধরে নানী শচীনকে কোলে পীঠে করে মানুষ করেছে শচীনের মা বাবা যীমি চাকরি করতেন ছোট ছেলে দেখাশোনা করার দায়িত্ব ছিলো লক্ষি বাই এর উপর তিনি শচীন সম্পর্কে বলেছিলো কি দশি ছেলেই না ছিলো শচীন এক মুহূর্ত কোথাও চুপ করে বসে থাকতে পারত না কিছু নিয়ে ব্যস্ত থাকত একদিন একটা বাক্স কোথা থেকে যোগার করেছে তাকে ঢোল বানিয়ে ছে শুরু করে সেই সঙ্গে চলে তারে সরে গান আমি তো হেসেই মরি ওর মাথায় আসেও বটে তবে দুরাস্ত হলেও শচীন কিন্তু দারুণ ভালো ছেলে ছিলো আড়াই বছর বয়স থেকে ক্রিকেটে অসম্ভব আমাকে অনবরত টানা টানাই করতো ওর সঙ্গে ক্রিকেট খেলার জন্য আমি একটা প্লাস্টিকের বলে বল করতাম আর ও ছোট লাঠি ব্যাটের মত বানিয়ে ধরত এক টাও ফসকাতো না তিনি আরো বলেছেন সোত আমি হলাম শচীনের প্রথম বলার ধীরে ধীরে শচীন বড় হচ্ছস school এ গেলো সেখানে গিয়েও খেলার মাঠে যথেষ্ট নাম পরল বিয়ের সময় শচীন কি কান্ড ঘটিয়েছিলো সেটাও একবার শুনে নেওয়া যাক আমি ছিলাম বলা নেই কওয়া নেই হঠাৎ দেখি শচীনের ঘারে অজিত আর বন্ধু সুনিল গাড়ি নিয়ে দর গরায় থাকে আমাকে দেখে শচীন আর বউ অঞ্জলি এসে প্রণাম করলো বিশ্বাস করো চোখের জল সামলাতে পারি নি ভীষণ ভীষণ ভালো থাকে আর সুখে থাকে সাহিত্য সহবাস কলোনীর আশে পাশে রাস্তায় আমায় দেখতে পেলে শচীন গাড়ি থামিয়ে এক ছুটে আমার কলে আমার কাছে চলে আসে আমায় মাথায় হাত বুলিয়ে জিঙ্গাসা করে আমি কেমন আছি এই হলেন শচীন সকলের সঙ্গে মিলে মিশে থাকতে ভালোবাসেন ধীরে ধীরে বড় হয়ে শচীন এলেন খেলার আসরে তখন থেকে বোঝা গেলো যে ক্রিকেট ইতিহাসে এক নতুন তারকার জন্ম হয়েছে শচীনের জীবনে চলার পর অনেক বাঁধা বিপত্ত এসেছে তবে শচীন কিন্তু ভেঙ্গে পরেন সেবার সায়োদা আশ্রমে হয়ে school ক্রিকেটে দারুণ খেলেছে শচীন ভেবেছেন বৎস সেরা junior ক্রিকেটারের সম্মান পাবেন

তিনি বলেছিলেন গত মৌসুমে দারুণ খেলার জন্য অভিনন্দন অন্যরা যখন খেলতে পারে নি তখনও তুমি একাই চমৎকার খেলে গিয়েছো এভাবেই চালিয়ে যাও মুম্বাই ক্রিকেট সংস্থার কাছ থেকে সেরা junior ক্রিকেটারে পুরস্কার পাওনি বলে হতাশ হইও না তুমি যদি ওই সম্মান তা পক্তের তালিকায় চোখ বোলাও দেখবে সেখানে এমন এক জনের নাম নেই যে test ক্রিকেটে খুব একটা খারাপ খেলেনি দাওয়াসকা হয়তো নিজের জীবনের কথা মনে পরেছিলেন উনিশশো সাতাশি সালে তেশরা আগস্ট বিশ্ব বন্দিতো ক্রিকেটার গাভাস্কারের কাছ থেকে চিঠি পেয়ে শচীন আবার উতবৃত্ত হয়ে উঠেন দু বছরের মধ্যেই সর্বকনিষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে test দলে জায়গা করে নিয়েছিলেন আর এক ক্রিকেট ব্যাক্তিতো কে শচীন খুবি শ্রদ্ধা করেন তিনি হলেন বিবিস বেঙ্গল সরকার শচীন এর খেলা দেখে মুগ্ধ ভারত অধীনায়ক বেঙ্গল সরকার তাকে বিলেতি run and move tag উপহার দিয়েছিলেন কপিল দেব কে ডেকে এনে বলেছিলেন শচীনের উপর বিশেস ভাবে নজর রাখতে চোদ্দ বছরের কিশোরকে শচীন টেন্ডুলকার প্রথম মুম্বাইয়ের রাজ্য রেলের সুযোগ করে দেন গুজরাটের বিরুদ্ধে প্রথম রনোজি ম্যাচে century হাকিয়ে ছিলেন শচীন তার পর ব্যাট হাতে শুরু হল তার বিশ্ব শাসনে পালা ক্রিকেট জগৎ এর জীবন্ত কিংবদন্তি মহা নায়ক শচীন টেন্ডুলকাররে অনেক খেলার দেখতে না পারার আফসোস অনেক ক্রিকেট প্রেমিকি করে থাকেন অনেকে আবার বলে থাকে শচীনের খেলা দেখতে ড্রনের কথাই মনে পরে যায় tast এবং এক দিনের ক্রিকেট আজও শচীন জ্বরে আক্রান্ত ত্রিশ চল্লিশ বছর পার হয়ে গেলেই

আরো বেশি জাকিয়ে বসচ্ছেন বিশ্ব ক্রিকেটের অঙ্গনে অত গুলি record শচীন টেন্ডুলকার করেছে কেউ জানে না দেশকে সর্বোচ্চ রান এক দিনে ক্রিকেটের সর্বোচ্চ রান দেপ এবং একদিনের ক্রিকেটের সর্বাধীক century এই সব record আছে তার ঝুলিতে উনিশশো ধন্যবাদ সে ছিল তাদেরই একজন তেমন অনেক সুন্দরী মেয়ে আছে যারা ভাগ্যের পরিহাসে নিচু কূলে জন্মায় তাদের টাকা বা উপযুক্ত যৌতুক দেবার ক্ষমতা না থাকায়। এমন কোনো ধনী লোকের সঙ্গে যোগাযোগ হবার কোনো আশা থাকে না যারা তাদের প্রেমে পড়বে যারা তাদের বিয়ে করবে সে ছিল সেই মেয়েদেরি একজন তাই সেই লোক শিক্ষা দপ্তরে ছোট কেরানিকে। বিয়ে করতে রাজি হতে বাধ্য হয়ে ছিল সে খুব সাদা সিধা পোশাক পড়তো কারণ তার দামি জমকালো পোশাক কেনার ক্ষমতা ছিল না বিয়েটা তার সমানে সমানে হয় নাই একথা ভেবে মনোকষ্ট হত। সবসময় মেয়েরা কখনো বর্ণ শ্রেণী বা বংশ মর্যাদার উপর নির্ভর করে না দেহগত সৌন্দর্য বা সুষমাকে বংশ মর্যাদা থেকে দাম দেয় বেশি তাদের মতে সহজাত সুন্দরী চেতনা। মার্জিত রুচিবোধ এবং সহনশীলতা অভিজাত্য লাভের পক্ষে বড় গুন এবং এই গুণ যেসব মেয়েদের কাছে তাদের দ্বারা অভিজাত সমাজের নামকরা মেয়েদের সম্ম্য পর্যায়ে উক্ত হিসাবে রাখে। ভোগবিলাসের উপর তার একটা সহজাত অধিকার আছে এ বিষয়ে তার একটা দৃহ প্রত্যয় ছিল তার মনে এই এই প্রত্যয়ের জন্যে সবসময় অসন্তোষ জনিত একটা তীব্র চঞ্চলতা অনুভব করতো। তার বাড়ির চারিদিকে সামাজিক পরিবেশের মধ্যে অস্বাচ্ছন্ধ অনুভব করতেন সে তার ঘরের ময়লা দেয়াল গুলো পুরোনো আসবাবপত্র কম দামি বিছানা এইসব কিছু দেখে। মনে মনে কষ্ট পেত সে, সংসার জীবনের যত সব অভাব দৈন আর তার ছোট খাটো অজশ্র খুঁটিনাটির কথা তার মোট মধ্যবিত্ত ঘরের মেয়েরা ভাবেই না। সে সেসব কথা ভাবে অযথা একটা মানসিক যন্ত্রণায় ভুগত ভেতরে ভেতরে দারুণ রেগে যেত তার বাড়ির একমাত্র ঝি । দেখে তার মনে অনেক অস্পষ্ট কামনা জাগত ব্রোঞ্জের বাতিদানের আলোয় উজ্বল আলোয় আলোকিত ও দামী carpet মোরা কত সুসজ্জিত ঘরের স্বপ্ন দেখতো সে। যে ঘরের Table এ থাকবে কত অমূল্য গহনা সেসব সুসজিত সুপ্রশস্ত ঘরের ভিতরে থাকবে ছোট ছোট নিরালা কোণ। যেখানে সেজে গুঁজে রোজ সন্ধ্যায় বসে বসে তার অন্তরঙ্গ বন্ধুদের সঙ্গে গল্প করবে, এমন সব খ্যাতিমান সুন্দর সুন্দর পুরুষ বন্ধু তার বাড়িতে আসবে যারা যে কোনো নারীর কাম্য বস্তু। রোজ dinner খাবার সময় তার মন মেজাজ খারাপ যেত নতুন করে একট পুরোনো table এ যে কাপড়ের চাদরটা পাতা থাকত তা তিন চার দিন ধরে কাচাই হত না। তার স্বামী বসত table টার উল্টো দিকে ঝোলের উপর থেকে ঢাকনাটা খুলেই রোজ সে বলে উঠতো কি চমৎকার এটা আমার খুব প্রিয় কিন্তু আমার মন। তখন কল্পনার পাখনার ভর করে উড়ে যেত সে সব সুন্দর ও সুসজিত খাবার ঘরে তার দেয়ালগুলোতে কত রূপকথা ছবি আঁকা যেখানে সুদৃশ্য।

তার মতো সুন্দরী মেয়ের পক্ষে এইগুলো উপভোগ করার অধিকার তার জন্মগত দামি জমকালো পোশাক পরে নারী পুরুষদের মুগ্ধ দৃষ্টি আকর্ষণ করার মধ্যে সে কি আনন্দ তার একজন ধনী বান্ধবী ছিল। তার সঙ্গে school এ পড়েছিল আগে মাঝে মাঝে তার কাছে যেত কিন্তু এখন আর যায় না কারণ তার ঐশর্য দেখে মনে কষ্ট হত তার বাড়ি থেকে আসার পর সারাদিন নিজের দুঃখ অসূচনা। আর হতাশার চোখ চোখ ফেটে পানি আসতো একদিন তার স্বামী সন্ধ্যার পর বাড়ি ফেরার সময় একটা নেমন্ত্রন পত্র হাতে নিয়ে এলো বললো তোমার জন্যে একটা ভালো খবর এনেছি। খামটা তাড়াতাড়ি ছিঁড়ে সে দেখল একটা কার্ডের উপর লেখা রয়েছে আঠারোই জানুয়ারী সোমবার লোকশিক্ষা দপ্তরের মন্ত্রী ও মাদাম বাপলো শিক্ষা দপ্তরের office এ। অনুষ্ঠিত এক প্রিতি ভোজে মসিয়া ও মাদাম লয়সেল এর উপস্থিত কামনা করেন তার স্বামী ভেবেছিল কার্ডটাতে আনন্দিত হবে সে কিন্তু আনন্দিত হওয়ার পরিবর্তে সে রেগে কার্ডটা ছুড়ে ফেলে দিল। বলল এতে আমার কি হবে? কেন প্রিয়তম আমি ভেবেছিলাম তুমি খুশি হবে তুমি কোথাও যাওনা তাই বাইরে যাওয়ার এক এটা একটা চমৎকার সুযোগ তোমার পক্ষে। এটা পেতে আমার এমন কিছু অসুবিধা হইনি অনেকেই এই নিমন্ত্রন পত্র পাওয়ার জন্য চেষ্টা করছিল তবে অতিথিদের সংখ্যা বলে কেরানিদের খুব অল্প কয়েকজনকে নিমন্ত্রন পত্র দেওয়া হয়েছে। তুমি সেখানে আমাদের অনেক সহকর্মীদের দেখতে পাবে সে রাগের মাথায় প্রশ্ন করলো এই ধরনের অনুষ্ঠানে আমি কি পরে যাবো একথা আগে ভেবে দেখেনি নয় সে তাই এতস্থত করে বলল কেন। তুমি যে পোশাকটা পরে Theater দেখতে যাও সেটাতো আমার খুব ভালোই লাগে বলতে বলতে থেমে গেল সে ভয়ে ভয়ে দেখল তার ইস্ত্রির চোখে পানি এসেছে দুটো বড়ো।

আমার frock নেই সুতরাং আমি ওখানে যেতে পারিনা এই নিমন্ত্রন পত্রটা তোমার অফিসে কোনো বন্ধুকে দিয়ে দাও মহা মুশকিলে পড়ল লরিসেল বলল তোমার মতে একটা frock কিনতে। কত লাগবে frock তো অবশ্যই পড়ে অন্য অনুষ্ঠানেও পড়ে যাওয়া যাবে তাঁর ইস্ত্রি ভাবতে লাগলো হিসাব করে দেখতে লাগলো কিন্তু খুঁজে পেলোনা কি দাম বলবে। বুঝতে পারলো না সে দাম শুনে তাঁর মিতব্যয়ী কেরানি স্বামী চমকে উঠবে কিনা এবং সঙ্গে সঙ্গে সে দাম দিতে অস্বীকার করবে কিনা অবশেষে বলল আমি তা জানি না।